রাস্তা বরাবর একটি মানুষ হেটে যাচ্ছে।

সামনে একটি স্টেশন দেখতে পাওয়া যাচ্ছে ।

কয়েকজন মানুষজন সুন্দর সুন্দর পোশাক পরিহিত অবস্থায় হাতে ফোন নিয়ে সেলফি তুলছে ।

এটি একটি ছবি ।

এবং পাথর দিয়ে সেই লাইন টি ঢাকা ।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

ও সামনে একটি টেবিল টেবিল এর একটি প্লেট -এ এক থালা বিরিয়ানি রাখা আছে।